বাড়িটিতে জিম করার সরঞ্জাম রয়েছে।

দূরে একটি বাস দেখতে পাচ্ছি।

ঘরটির মধ্যে একজন লোক বসে আছেন।

রেস্তোরাঁর একদম পিছনে একজন লোক গিটার বাজিয়ে গান করছেন।

ছবিটির মধ্যে অনেকগুলি কাগজের ছবি দেখতে পাচ্ছি।

রাস্তার ডান দিকে একটি নারকেল গাছ এবং অনেকগুলি কলাগাছ রয়েছে।

বাড়িটির পিছনে একটি বটগাছ রয়েছে।

বিদ্যালয়ের সামনে একটি ছোট রাস্তা রয়েছে।